এইটা একটা বৈঠকের সবি।

বাড়িটার মইধ্যে বেজান জানলা আসে।

এখানো কয়েকটা মানুষের ফটো দেখা যার--

মেলাটার মধ্যে বেজান মানুষ আসে দেখা যার।

রেকের পিসনে একটা বড়ো আলমারি রাখা।

গাড়িটার রং লাল এটা একটা সোটো গাড়ি।

দোকানের সামনে খুব সুন্দর করিয়া গাস লাগানি।

এই জায়গায় গিয়া ব্যায়াম করা হয়।

জায়গাটা দেখিয়া লাগের বেজান পুরানা।